মাঠ দেখা যাচ্ছে। সেই মাঠটিতে বেশ কিছু গাছ পালা রয়েছে। গাছ পালা গুলি খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগ--

শ্যাম্পু -র পাতা ঝুলছে এবং একটি কাঁচের উম ইসে রয়েছে তার ভেতরে কিছু নারকেল তেলের --

এখানে একটি শপিং মল -এর ছবি এসছে যেটির নাম হলো ফ্যামিলি বাজার এখানে ফ্যামিলি নিয়ে এসে সমস্ত রকম কেনাকাটা করা যাবে এটি মূলত একটি।

মালদা আমার ভালোবাসার শহর লে-খা রয়েছে এখানে এখানে এটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে পেছনে একটি ছোট ফুলের বাগান রয়েছে।

ও কতগুলি চড়ার স্লাইড রয়েছে দেখতে পাচ্ছি।